এর অর্থ হলো অনেক বেকার মানুষের নিরসাহিত হয়ে পড়া এবং তাদের দক্ষতা চাকরী অনুসন্ধানে দক্ষতার সহ এবং বেকারত্বের দ্বারা বাড়াতে উৎসাহিত করা যেতে পারে যদি একটি অর্থনীতি দীর্ঘ দায়িত্ব নিম্ন সাময়িক চাহিদা

তাদের দক্ষতা চাকরী অনুসন্ধানের দক্ষতার সহ বিকৃত এবং অপ্রচলিত হয়ে পরে রেঞ্জ সমস্যা গৃহহীনতা এবং দৰিদ্ৰর একটি দুর্ষো চক্রের দিকে নিয়ে যেতে পারে এর মানে হলো j u জঘন্য বেকারত্ব আমরা এখন একটু জঘন্য বেকারত্বের সম্পর্কের জেনে নেই ঘর্ষণ

অনুসন্ধান করে বা এষু করে একে কখনো কখনো অনুসন্ধান বেকারত্ব বলাহয় এবং বেকারত্বের সতন্ত্র পরিস্থিতির উপর নির্ভর করে সাচ্ছাহতে পারে ভগ্নাংশে বেকারত্ব বিদ্যমান কারণ চাকরি এবং কর্মী উভয় ভিন্ন ভিন্ন এবং সরবরাহ ও চাহিদা বৈশিষ্ট্যের মধ্যে অমিল থাকতে পারে এই কারণে মিল দক্ষতা বেতন কাজে সমস্যা অবস্থান মৌসুমী শিল্প মনোভাব এবং রুচি এবং অন্নান্য অনেক কারণে সাথে সম্পর্কিত হতে পারে বাজারে ঘর্ষণ গুলিকে কখনও কখনও একটি বেহারাজী বক্ররেখার একটি নিম্নমুখী ঢালু উচ্চ বক্ররেখার মাধ্যমে gtaphic ভাবে প্রস্তাবনা করা হয় জয়তি অপেক্ষা বেকারত্বের হার এবং অন্য অপেক্ষার শুন্যতা হারের মধ্যে সম্পূর্ণ দেখায় শ্রমে সরবরাহ বা চাহিদার পরিবর্তে বক্ররেখা বরাবর একটি আন্দোলনে ঘটায় নিয়ে ঘর্ষণে ব্রিদ্ধ বা হ্রাস বক্ষরেখাকে বহির বা অন্তর নিহত দিকে সরিয়ে দেয় নতুন প্রবেশ কারী যেমন নাটক ছাত্র এবং পণ্য প্রবেশ করি যেমন প্রাক্তন গৃহিনী ছাড়াও ত্যাগী বেকারত্বের শিকার হতে পারে সরকারী পরিসংখ্যার তাই লোকানো বা লোকানো বেকারত্বের কারণে বেকারত্বের হার কে অবমূল্যমান করে অনেক দেশে শুধু মাত্র

এমন লোকেরা যাদের চাকরী নেই সক্রিয়ভাবে কাজ খুঁজছে এবং সামাজিক নিরাপত্তার সুবিধার জন্য যোগ্য তারাই বেকার বলে বিবেচিত হয় যারা কাজে ভুলে ছেড়ে দিয়েছে এবং কখনো কখনো যারা অফিসিয়া পূর্ণ প্রশিক্ষণের program এ থেকে তারা নিযুক্ত না হওয়া সত্তো সরকারী ভাবে বেকার হিসাবে বিবেচনা হয়না পরিসংখ্যা গুলি বেকারত্বের গণনা করেনা যারা তাদের পছন্দের চেয়ে কম ঘন্টা কাজ করে বা তাদের সম্ভবনা ভালো ব্যবহার করতে ব্যার্থ হয় এমন একটি চাকরিতে ছাড়াও যারা কাজের বয়স কিন্তু বর্তমানে অন্য সময় শিক্ষা আছেন সরকারি পরিসংখ্যার তাদের সাধারণত বেকার হিসেবে গণ্য করা হয় না প্রথাগত বেসরকারি উপজাতি সম্প্রদায় যারা মরুভূমি অঞ্চলে জোড়া শিকার পশুপালক এবং কৃষিকাজ করে বেঁচে থাকে তাদের বেকারত্বের পরিসংখ্যা গননা করা যেতে পারে বা নাও হতে পারে দীর্ঘমেয়াদী বেকারত্ব দীর্ঘমেয়াদী বেকারত্বে পরিসংখ্যা একবছরে বেশি স্থায়ী বেকারত্বের হিসাব সংখ্যা বেনিত্ব করা হয় যখন দুই বছরে বেশি তাই বেকারত্বের অত্যন্ত দীর্ঘমেয়াদী বেকারত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয়

satistick যেটি বর্তমান দীর্ঘমেয়াদি বেকারত্বের হার one point নয় শতাংশ report করেন এটিকে সাতাশ সপ্তাহ বা তার বেশি বেকারত্বের হিসাবে সংজ্ঞায়িত করে দীর্ঘমেয়াদী বেকারত্ব কাঠামোগত বেকারত্বের একটি অংশ প্রতিটি সামাজিক গোষ্ঠী শিল্প পেশা এবং শিক্ষার সকল স্তরে বৃদ্ধমান দীর্ঘমেয়াদী বেকারত্বের ফলে আমরা যে দেখেছি কর্মসংস্থা পরিষেবাতে নিবন্ধ করতে উৎসাহিত করা প্রতিটি নির্বাহীনত দীর্ঘমেয়াদি বেকারত্বে ব্যক্তিকে আঠারো মাসের মধ্যে তাদের প্রয়োজনতা এবং সম্ভবনা সমস্ত করা পৃথক গভীরভাবে মূল্যায়ন প্রদান করা হয়েছে আঠেরো মাসের মধ্যে সমস্ত নির্ধারণ দীর্ঘমেয়াদি বেকারত্বের একটি দর্জি তৈরি job instagram চুক্তি j i a offer করা হয় মধ্যে counselling কাজের সন্ধানে শয়তা আরো শিক্ষা ও প্রশিক্ষণ বেবস্থা পরিবহনে সয়াহতা মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে শীর্ষ এবং যত্ন পরিষেবা এবং পূর্ণবাসন এই সমস্ত adjust করার জন্য প্রত্যেকে যোগাগের একক point থাকবে

দুহাজার সতেরো দুজাজার উনিশ সালে এটি european union এর সদস্য রাষ্ট্র গুলির দ্বারা বাস্তবায়িত সমাধান গুলি উন্মেষণা করতে এবং সরকারি পদক্ষেপের জন্য একটি tool kit বিকাশের জন্য দীর্ঘ মেয়াদি বেকারত্বে প্রকাশ বাস্তবায়ন করেছে দুহাজার উনিশ সালে অগ্রবর্তী মূল্যায়ন করা হয়েছিল

বর্ণ প্রথা অর্থনৈতিক উন্নয়ন জনসংখক বৃদ্ধি কৃষি একটি মৌসুমী পেশা ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের ক্ষতি

অনুপস্থিত অর্থনৈতিক পরিকল্পনা বেকারত্বের প্রধান কারণ কি বেকারত্বের অনেক কারণ আছে এরমধ্যে রয়েছে মন্দা বিষণ্ণতা প্রযুক্তিগত উন্নতি চাকরি oustend এবং স্বেচ্ছায় একটি চাকরি ছেড়ে অন্য একটি খুঁজে বের করা ক্ষমতা ভারতে বেকারত্বের প্রধান কারণ কি সামাজিক কারণ ভারতের বর্ণ প্রথা প্রচলিত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি ভারতে একটি বড় সমস্যা কৃষি আধিপত্য কুটির

শ্রম এ দায়িত্ব শিক্ষা বেবস্থা বেকারত্ব চার প্রকার কি কি চক্রীয় বেকারত্ব জঘন্য বেকারত্ব কাজ চলার বেকারত্ব প্রাকৃতিক বেকারত্ব সরকাররা কিভাবে বেকারত্ব দূর করতে পারে চাহিদা

সম্প্রসারণমূলক মুদ্রানীতি এর মধ্যে রয়েছে ভক্ত দিয়ে ব্যয় কে উদ্দীপিত করতে এবং অর্থনীতিতে মানুষের নিষ্পত্তির যোগ আইনে

চক্রীয় বেকারত্ব জঘন্য বেকারত্ব প্রাকৃতিক বেকারত্ব দীর্ঘ মেয়াদি বেকারত্ব মৌসুমী বেকারত্ব classical বেকারত্ব এবং কর্মসংস্থান বেকারত্ব বেকারত্ব অনেক রকম হতে পারে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি ভারত একটি বড় সমস্যা বেকারত্বের কৃষির অবক্ষয় হচ্ছে

এখানে আমরা বেকারত্ব নিয়ে আলোচনা করছিলাম বেকারত্ব কয় প্রকার হয় এবং কেন

এই সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করলাম Hello

এই যে কেমন আছিস? বেশ ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। আর বলিসনা। তো তর বাবা মা ভালো আছে তো?

হ্যাঁ সবাই ভালো আছে। তো তুর শুনলাম তুর জ্বর হইছিল? হ্যাঁ জ্বর তো হয়েছে। কি বলতো এখনকার যা রোদ গরম হয়েছে কখন দেখছি ঠান্ডা কখন দেখছি রোদ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলিসনা আবহাওয়া নিয়ে খুব সমস্যা ঠাণ্ডা গরম। তুদের এই দিক দিয়ে ঠান্ডাটা কেমন?

আহ মানে কালকে একটু গরম ছিল আবার ঠাণ্ডা লেগেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওঠাই। হ্যাঁ তা তর পরীক্ষাটা কেমন চলছে এখন? পরীক্ষাটা বেশ চলছে এইতো কালকে দিয়ে এসেছি। আবার কাল আছে, আজকে একটু rest করছি। আহ আজকে তো তর পরীক্ষা ছিল ? না আমাদের ছিলনা। কাদের ছিল বলতো? রানাদের ছিল। রানারা গিয়েছিল আমাদের নাই করান আমাদের কালকে ইংরেজী আছে। ওদের আজকে রাষ্ট্রবিজ্ঞান ছিল।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 হ্যাঁ অনেক দিন পর দিচ্ছি ।মানি কি বলব? বলছি ঐ গুলা প্রশ্ন খুব কড়া কড়া রে। প্রশ্ন খুব করা করা? কত মিনিটের পরীক্ ~পরীক্ষা এটা?

এটা ধরলে এটা হচ্ছে internal পরীক্ষা কত টুকু আধ ঘন্টা করে দিছে time আধ ঘন্টা করে। মানে আধ ঘন্টায় কয়টা প্রশ্ন থাকছে?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

হ্যাঁ আধঘন্টা time তা আধ ঘন্টার আগেই নিয়ে নিচ্ছে ওরা। কেউ question পেতে পেতে না পেতে পেতে জমা নিয়ে নিচ্ছে নাকি? হ্যাঁ কি বলতো? একদিকে আমরা বাংলা বাংলা পরীক্ষা দিচ্ছি তা আর একদিকে দেখছি যে আর একটা পরীক্ষা হচ্ছে। english বা ইতিহাস পরীক্ষা হচ্ছে। কি পরীক্ষা দেয়া হয় বল তুই ই বল? তাই তো পরীক্ষাতো এইভাবে হয়না। তো কি করবি বল? ঘর থেকে লিখে নিয়ে চলে যাবি আর দিয়ে দিবি time পায় না তা কি হবে? ও তা কি এখানে দেখে দেখে লিখতে দিছে না একটু আলাদা ব্যাপার? এই বইটার তো কোন ব্যাপার না হ্যাঁ দেখে দেখে দি দিচ্ছে কিন্তু খালি খুজতে time লাগছে তো খুজতে time লাগছে এখন তাউ যদি একটু এখন আধঘন্টা time দেয়, আধ ঘন্টা time একটু ধর একটা বড় question লিখতে পারবি না কিন্তু shortcut এ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 ও কিছু করাই নাই? যা পাইছিস তো কটা পরিক্ষা complete হল? এই চারটে হল এখন ও দুটো আছে। দুটো বাকি আছে hello বলছি management পরিক্ষা কোন তৈরী করলো?

মালদা তো পরিক্ষার preparation কেমন নিচ্ছিস?

হ্যাঁ তো আবহাওয়ার কি মনে হয় আবহাওয়া টা খুব পরিবর্তন হচ্ছে তাই না? হ্যাঁ ওদিকে খানেক ঠান্ডা আছে বলছে তো ওই তালি রোদ গরম হয় না অত রোদ গরম হয় না তা ঠান্ডা তো তোদের ঘরে তো ওই যাইনারে ঠান্ডা যে লেগে আছে কুয়াশাটা খুব অসুবিধা হয় যে ঠান্ডা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

কি বললে একটা কি জ্বর হয়েছে কি জ্বর হয়েছে বললে? মালেরিয়া জ্বর না টাইফওয়েড হ্যাঁ typhoid হয় typhoid typhoid ওটা হয়েছে ওষুধ দিলে নে ওষুধ নিলাম কি কি ওষুধ দিছে ও মানে খানিক খানিক ওষুধ খেলে ভালোলাগছে না এদের আবহাওয়া পরিবর্তন মানে বুঝতেই পারছেন এখন ঠান্ডা একটা ঠান্ডা হচ্ছে আহ আর এই দিকে গরমের সময় গরম পড়বে না। বিভিন্ন রকম আবহাওয়া যে একটা পরিবর্তন হচ্ছে না? যে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ আমি জানি। কোন তো, এ একি একি চললে হয় যে ঠান্ডা তা ঠান্ডা বা গরম তা গরম। তাতো না পুন কোনদিন দিন হচ্ছে গরম কোনদিন আবা ঠান্ডা বের হয়। হ্যাঁ সেটাই বলছি কোন ঠান্ডা পড়েগেছে ঠান্ডা পড়েগেছে গরম তো গরম।

এর খুবই ছোট এবং ওদের আমাদের তো খুব সহ্য করে নিচে পারছি। বুঝলি? ওরা তো এতটা সহ্য করতে পারবে না ওরা বাচ্চা ছেলে। খুব ঠান্ডা লেগেগেছে ওদের ঠান্ডা ছাড়ে না গরম হইছে গরম থেকে আবার ঠান্ডা এরকম পরিবর্তন হচ্ছে। হ্যাঁ ওটাই আমরা তো সহ্য করে নিতে পারব, কিন্তু বাচ্চারাও পারে না সহ্য করতে। হ্যাঁ আমাদের দেখ একটু কি আমরা কি হলো একটু ঠান্ডা-ফান্ডা লাগলো বুঝতে পারছে ঠান্ডা লাগেছে। তা বাচ্চা বাচ্ছা-ছেলারা তো বুঝতে পারছে না, না রে ঠান্ডা লেগেছে তো জ্বর-টঢ় হবে বা ঔষধ কিনতে হবে ওদের বলতে পারছে না। তা ওদের একটু সব থেকে problem আমরা ধর বুঝতে পারছি। আর ওইভাবে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 তা তুই কাজ-ফাজ করছিস না? নাকি বাড়িতে বসে আসিস সেই ধরে? কাজ করতে মানে এটা একটা company তে ডুকেছিলাম ঐযে amboder এর তো company এর কাজ করিয়ে,

ওইখানে কাজ বলতে একটা ই ইদিত over line আছে typing কাজ typing করা। online এ typing করা? হ্যাঁ এটাও এই থাকলো typing করা।

হ্যাঁ salary কত করে দিচ্ছে?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

হ্যাঁ। ওতে কি হয়? তা কি করবি তা এখন বল? এখন তো আর কোন কাজ নেই। কাজও নাই ই ও নাই খুব মুসকিল। এই আজগে তো তিন তারিখ হয়ে গেল এখনো বেতনের দেওয়ার কোন পো পাত্তায় নাই। হ্যাঁ ওইটা ওই, পয়সা দিতে দেরি হচ্ছে তাই না? হ্যাঁ ওইটাই তো সমস্যা privet company এর এ বলে কাজ করিযেছি কাজের কাজ করিযেছি কাজের অসুবিধা নাই কিন্তু ওই পয়সা

তাই তো তা তুই পরিক্ষার জন্য খাটিস না? যে online এর পরিক্ষাগুলো? হ্যাঁ খাটি তো। তো online এর গুলো খাট দেখ দেখ এইদিকে তোর সরকারি যে কোন একটা চাকরি পেলেই হবে। এখনকার যার বাজারের পরিস্থিতি চাকরি পাওয়াই মুশকিল। হ্যাঁ ওটাই এখন যাই হইছে। হ্যাঁ বল বল? হ্যাঁ আমি মনে করছি বাইরে যাব। এইদিকে আর কিছু হবে না।

হ্যাঁ বাড়ি থেকেও বলছে খুব। চেন্নায় যাব কিন্তু চেন্নায়ে রোদ তাপমাত্রা।

ওখানে তো রোদ গরম বিশাল প্রচন্ড। হ্যাঁ আবহাওয়ার পরিবর্তন নয় যেটা আমাদের গিয়ে এখনকার এদিকে ঠান্ডা আর ওইদিকে রোদ টা বেশি।

হ্যাঁ জল তো মেঘলা মেঘলা মেঘলা করছে। জল হবে দেখ এবার কি হবে? এবং তোদের কি মাটিঙ্গে ধান কুড়াচ্ছে? ধান পুততে লেগেছে। হ্যাঁ ধান পুতবে কি চাষ দিতে লেগেছে জমিতে। জল দিয়ে দিছে কাল বিকালে দিছে।

হ্যাঁ হ্যাঁ কুয়াশাতে বিছু অনেকে অনেকেরি মরে গেছে তো।